এখানে একটি মোবাইল দুকান দেখা যাচ্ছে এস মোবাইল গ্যালারি ।

তারপরে একজন একটা দেখা যাচ্ছে আর ম্যাক্স টাটা মেজিক দেখা যাচ্ছে।

অনেক গেট রয়েছে আর রাস্তার মধ্যে গাড়ি একটা রয়েছে ঘাস রয়েছে এরপর একটি রিক্সা গাড়ি রয়েছে।

একজন গাড়ির উপ মালের উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বড়ো বড়ো করে দেখা যাচ্ছে আরেকটি সাইনবোর্ড দেখা যাচ্ছে একটি কারেনের পিলার দেখা যাচ্ছে।

পেছনে ও দুজন মানুষ বসে রয়েছে প্রণামির জন্য।

লাইট -গুলি জ্বালানো একটি জেনারেটর দেখা যাচ্ছে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

পিছনের দিকে একটির বড়বাড়ি রইছে আর সামনের দিকে ছোট একটি বাড়ি রইছে বাড়িটি হলো টিনের ঘর।